ব্যাঙ্ক এর সামনে অনেক গুলো গাড়ি দাড়িয়ে আছে।

সামনে অনেকগুলো লোকও দাঁড়িয়ে আছে-এ।

নীচে টাইলস পাতা আছে সাদা রঙের কালো রঙের।

উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে।

হু সাইড -এ পাঁচিল দিয়ে ঘেরা যার কালার টা।

একটা লোক শুয়ে একজনের সাথে কথা বলছে--

আ- উপরে একটি এ.সি. দেখা যাচ্ছে একটা পাখা দেখা যাচ্ছে--

চেয়ার গুলোর উপর কভার পরানো হছে।

পাশে একটুখানি রাস্তা দেখা যাচ্ছে-এ।

দাড়িয়ে আছে কেউ কেউ বসে আছে নানারকম জামা প্যান্ট পরে।